এবং অনেকগুলি লোক এর কিনতে এসেছে তাহাদের দৈনন্দিন দিনে প্রয়োজনীয় জিনিসগুলো।

মহাদেবকে উৎস্বর্গ করে এবং এর পিছনে কালিমার মন্দিরও দেখতে পারছি আর চারপাশে--

রয়েছে আর উপরে অনেক গুলু ফুল ঝোলানো আছে।

এখানে অনেকগুলি ছাত্র তাদের টিউশন সেন্টারে পড়তে এসেছে এবং একজন শিক্ষক হোয়াইট বোর্ডে ওদের লিখিয়ে কোন একটা জিনিস বুঝানোর চেষ্টা--

এইটা দেখে মহিলাদের সাজার দোকান মনে হচ্ছে যার নাম হচ্ছে মুন স্পা এন্ড মেক ওভার ।

এবং দোকানটির নাম দ্যাবনাথ এগ্রো ফার্ম এখানে ওনার সম্বন্ধে--।

এটা দেখে একটা ব্লাড ব্যাঙ্ক ল্যাখা।

এবং দেওয়ালের উপর দিকে রড বেড়িয়ে রয়েছে দেওয়ালটাকে বাড়ানোর জইন্য।

এখানে একজন ভদ্রলোক বসে রয়ে আছে যিনি ছবি তুলছেন পিছনে।

এখানে দেখে একটা হোটেল মনে হচ্ছে যেখানে একটা টেবিল রয়েছে যার ডানদিকে অনেকগুলি বই রয়েছে সেটার মধ্যে পিছনে রিসেপশন রয়েছে যেখানে অর্ডার দেওয়া হয়।

দুটি বাইক রয়েছে যেখানে--

এই কালারের এবং এর বামদিকে একটা বড় ফ্ল্যাক্স রয়সে যেখানেও কিছু ল্যাখা আ--

আয়না রয়েছে দুটু চেয়ার রয়েছে এবং তাদের সামনে অনেকগুলি সেল্ফ রয়েছে যার ম--

ওখানে বিল্ডিংয়ের সামনে একটা দেওয়াল রয়েছে এর সামনে অনেকগুলো স্কুটি আর একটা রিক্সা রয়েছে যেখানে দুইজন মানুষ--

রিক্সাওয়ালার সাথে কথা বলছে একজন ব্যাক্তি ওনার লাল স্কুটির উপর বসে কথা বলছে এবং সাইট্টে--

এটা দেখে মনে হচ্ছে কোন একটা ইন্ডাস্ট্রি যার গে-গেটটা নীল কালারের।

হলুদ এবং নীল কালারের এবং এ দোকানের ভিতর একটা বক্সও রয়েছে এবং অনেকগুলি ইলকট্রনিক্সের জিনিসও রয়েছে।